আর পাথরের মইধ্যে মইধ্যে আসতেছে দুনো সাইডে জঙ্গল আর জঙ্গল জঙ্গলের মইধ্যে অনেকগুলা ছোট বড় গাছপালা রয়েছে যেটি দেখে খুবই সুন্দর লাগ--

উপরের দিক থেকে দুটি লাইট জ্বলছে খুবই সুন্দর হলুদ রঙ্গের আরও দুটি সাদা রঙ্গের লাইট জ্বলছে।

দুকানটির নিচের দিকে অনেকগুলা ঔষধ রাখা আসে একটি চেয়ারও দেখা যাচ্চে।

প্রামটির মধ্যে লেখা রয়েসে ইন্ডিয়ান অয়েল প্রামটির মধ্যে বড় একটি ট্রাক রাখা আসে।

মাঠের মইধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী একসাথে দাঁড়িয়ে মর্নিং এসেম্বলি করতেসে।

ইস্কুলের উপর দিয়ে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে স একটি দোকান রয়েসে দোকানের মইধ্যে অনেকগুলা বস্তু রয়েসে শোকেজের মধ্যে রাখা।

এই সবিটিতে দেখা যাচ্চে যে একটি ঔষধের দুকান রয়েসে দুকানটির সামোনের টেবিলে একটি পোস্টার লাগানো রয়েসে ।

ডি_এম_এম মেডিকেল হল এটি দেখে মনে হচ্ছে এটি একটি পশু মেডিকেল ।

সাইডে দিয়ে অনেকগুলা শোকেজ রয়েসে যেগুলা কাঠের তৈরি।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি পেট্রোল পাম্প রয়েসে পেট্রোল পাম্পেটির মধ্যে একটি তেলের মেশিন রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি অনেক দামি শপ রয়ে--

ধাঁবাটির উপরে সাইনবোর্ডে লেখা রয়েসে এন_এইচ মারওয়ারি দাওয়া ধাঁবাটির সামোনে একটি গরুও রয়েসে একটি বাইকও রাখা রয়েসে ।

পাখিটি জলের মদ্যে হাঁটতেসে মৎস্য শিকারের জন্য।

পাখিটির সাইডের দিকে অনেকগুলা ছোট ছোট বন জঙ্গল রয়েসে যেগুলি খুবই সুন্দর উপরের দিক থেকে সূর্যের আলো আসতে--

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে বড়ো একটি নদী রয়েছে নদীর মধ্যে দিয়ে বড়ো একটি পাকার বাঁধ রয়েছে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি দুকান রয়েসে দোকানটির সামোনে একটি পোস্টার লাগানো রয়েসে।

একটি টিভির ছাতা ও দেখা যাচ্ছে এ-একটি পোস্টার লাগানো রয়েছে ডি_আই_এস_সি বলে দোকানটির ভিতরে অনেকগুলা জিনিস রয়েছে।

রুম -টির মধ্যে চারটি টি_ভি দেওয়ালের মইধ্যে লাগানো রয়েসে প্রত্যেকটিই টি_ভি -তে লেখা রয়েছে টু পার ডে ।

উপরে লেখা রয়েসে সোনি বড় করে সাদা রঙ্গের কালো জায়গার মইদ্যে লেখা নীচে আরও অনেকগুলো বস্তু রাখা রয়েসে যেগুলি টি_ভির অ্যাক্সেসরিস ।

একটি বড়ো বিল্ডিং রয়েসে বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর বিল্ডিংটি আডুনিক ডিজাইনের বানানো।

বিল্ডিংটির জানালাগুলা গ্লাস দিয়ে রয়েসে বিল্ডিংয়ের উপরে বিদ্যুতের তার প্রবেশ করেসে সাইডে একটি কারও রাখা দেখা যা--

টুল গেটটির মইধ্যে একটি ছুট্ট গরও রয়েসে এটি কালো এবং হলুদ রঙ্গের টুল গেটটির দরজা খোলা।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে বড় একটি নদী রয়েসে নদীর ওপর একটি ব্রিজ বানানো রয়েসে।

মন্দিরটির উপরের দিক থেকে অনেকগুলা ফুল ঝুলানো রয়েসে সাইডে আরও একটি মন্দির রয়েসে সামনে একজন ব্যক্তি কেউ দেখা যা--

ওদের নীচে রয়েসে সবুজ রঙ্গের একটি কার্পেট ।

টেবিলের সামনে দুটি চেয়ার আরও একটি ভালো মানের চেয়ার রয়েসে একটি চেয়ারে একজন ব্যক্তি বসে রয়েসেন সাদা শার্ট পরে।

রুমটির মইধ্যে দেখতে অনেক সুন্দর লাগছে সাইডের থেকে লাইটের আলো আসছে যেটি দেখে খুবই সুন্দর লাগছে।

একজন ব্যক্তি হাত দিয়ে মরিচগুলা বাসতেসেন সাইডে একটি ডুঙ্গার মইধ্যে অনেকগুলা মরিচ রাখা রয়েসে ।

সাইডে আরও একটি ব়্যাক রয়েসে যেটি প্লাস্টিকের এটির মইধ্যে অনেকগুলো আলু রয়েসে।